এখানে সামনে কলাগাছও দেখা যাচ্ছে।

এটা একটা পার্কের এরিয়া মনে হচ্ছে।

এখান দিয়ে হয়তো মানুষ হেটে বেড়ায় সন্ধ্যার দিগে।

এখানে একটা পুরনো বাড়ির মতো দেখা যাচ্ছে।

এই নদীর ওপর এই বাঁশের পুলটা দিয়েই মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে।

যেখানে সামনে একটা চার্চের মতোন আছে।

এই ক্যাফে -টাকে দেখেই মনে হচ্ছে কোনও বাড়ির ওপরেই করা হয়েছে।

এখানে আবার ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে।

এটাকে দেখে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের দোকান মনে হচ্ছে।

হয়তো সেখানে একটা জলের ড্রামের মতন দেওয়া হয়েছে।

এখানে অনেকগুলো নারকেল গাছ দেখা যাচ্ছে।

এখানে সামনে একটা টোল গেট দেখা যাচ্ছে।